এ_এন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ল্যাখা রয়েছে।

এই ছবিটিতে একটি ঘরের ভেতরের ছবি দেখা যাচ্ছে।

জলের ফোয়ারাটি অনেক উপরে অবস্থান করেছে।

এই ছবিটি হল একটি ট্রেনের ছবি।

আর পাশাপাশি এখানেও অনেক গাছ দেখা যাচ্ছে।

চাকচারগুলি এক একটি বিল্ডিং প্রদর্শিত করছে।

ছবিটিতে অনেকগুলি ঘাস দেখা যাচ্ছে।